এখানে ট্রেনিং করানো হয় সবরকম জিনিসের। এটা গভর্মেন্ট -এর ট্রেনিং ইনস ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ।

আর এইটা যতটা দেখে মনে হচ্ছে এইটা হস পিটাল ।

পাহাড় ফাহাড় আছে সূর্য ডুবছে ওইপাশেগাছপালা চারদিকে এখানে এসে পিকনিক করতে--